এই ছবিতে রেস্তোরার ভেতরের দৃশ্য দেখাচ্ছে।

এই ছবিতে একটি এ_টি_এম বুথ দেখা যাচ্ছে।

সামনে বেশ কিছু মোটরসাইকেল রাখা রয়েছে।

এই ছবিতে একটি সবুজ গাছপালার এলাকা দেখা যাচ্ছে।

বিভিন্ন পোকারের গাছ সাজানো রয়েছে।

এখানে বাংলায় কিছু লেখা আছে।

ঘনসবুজ গাছপালা এবং ঘাসের একটি বিস্তৃত এলাকা দেখা যাচ্ছে।

আকাশ পরিষ্কার এবং নীল যা দিশ্যকে আরো মনোরম করে তুলছে।

ভবনির সামনে অনেক মোটর সাইকেল রাখা রয়েছে।

একজন ব্যক্তি কাউন্টার -এর সামনে দাঁড়িয়ে একটি ফর্ম পূরণ করছেন।

চারপাশে বিভিন্ন রঙের ফুল ও সাজসজ্জা রয়েছে।

দোকানের মাঝখানে একটি কাউন্টার রয়েছে।

পেছনে চলমান গ্রাফিক দেখা যাচ্ছে।

এতুডের নীচে একটি নদী দেখা যাচ্ছে।

ছবিটি দেখে মনে হয় সূর্যোদয়ের সময় তোলা।

দুজন ব্যক্তি কাজ করছেন।

বিভিন্ন ধরনের কেক সাজানো রয়েছে।

এই ছবিতে একটি টায়ারের দোকানের দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে একটি কফি মেশিন দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি দোতলা বাড়ির অংশ দেখা যাচ্ছে।

বাড়িটির ছাদ সবুজ রংয়ের এবং বারান্দার রেলিং কাঠের তৈরি।

এখানে কুচবিহার জেলা পরিষদ লেখা রয়েছে।

একটি মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখা আছে।

সামনে একটি মোটর সাইকেল রাখা আছে।

কক্ষটিতে পাঁচটি ডেক্স ও আটটি বাচ্চাকে দেখা যাচ্ছে।

দেওয়ালে রঙিন চিত্র এবং কিছু সংখ্যা আঁকা রয়েছে।

ছবিটি একটি ওষুধের দোকানের।

দোকানের ভিতরে একজন কর্মচারী বসে আছেন।

গ্যারাজের ভেতরে আলো দিয়ে সাজানো।

মূর্তিটি একটি ঘোড়ার ওপর বসে থাকা একজন ব্যক্তির।

সিলিং ফ্যান দেখা যাচ্ছে।

টেবিল -এর ওপর একটি প্লেট -এ বিরিয়ানি রাখা আছে।